এখানে মেলা হচ্ছে দেখা যাচ্ছে কত মানুষ মন্দিরটা দিয়ে তাকিয়ে আছে কত বড় মন্দির ইইই--মন্দির রংটা মাটিয়ালি আর সাদা।